এখানে একটা বৌদ্ধ মনিষ্ঠি আছে। সেই মনিষ্ঠির মধ্যে দিয়ে অনেক ফুল দিয়ে কি সুন্দরভাবে সাজানো হয়েছে এবং সেই ফুলগুলোকে লাল নীল গাঁদা ফুল দিয়ে টব দিয়ে সাজিয়ে একটা মন্দিরের মতো তৈরী করা হয়েছে। সেই মন্দিরে ভগবান থাকে। মানুষজন সেই ভগবানের কাছে প্রণাম করে ।

এখানে একটা উম ইয়ে আছে। এখানে একটা পাহাড় আছে যেই পাহাড়ের মধ্যে অনেক কিছু আ জিনিস আছে। যেই জিনিসের মধ্যেও একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা ওখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে সামনে সমুদ্রের ভীষণ ঝড় ও খেলা ।

এখানে একটা সিনেমা হল -এর মধ্যে অনেকগুলি সিনেমা চলছে। এটাকে ফিল্ম ফেস্টিভেল -ও ঠিক বলা চলে। হয়তো-ও এগুলো অনেক পুরোনো দিনের যেমন- উত্তম কুমার সৌমিত্র ওদের ছবি।

এবং ভিতরে উম আ মোটর বাইক -টা একটা দাঁড় করানো আ--

ছে ওখানে আগ দিয়ে এ ওপরে কিছু গামছা বেঁধে এবং দড়ি বেঁ--